এটা একটা মাছ বাজার এখানে নানান রকমের মাছ দেখা যাচ্ছে কেটে রাখা--

এইযে সামনে তিন চার জন মানুষ দাঁড়িয়ে রয়েছেন আলাদা আলাদা ।

এখানে একটা রুম -এর মধ্যে টেবিল চেয়ার রাখা রয়েছে ।

সামনে একটি নদী দেখা যাচ্ছে ।

এখানে একটি রুম -এর মধ্যে একটা পাখা ঝুলছে ।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে সাদা রঙের | বিল্ডিং -টি দুটো --

এখানে লাল রঙের বোর্ড লাগানো রয়েছে একটা | বোর্ড -এর ওপরে জাভেদ হাবিব বিউটি এন্ড হেয়ার লেখা রয়েছে ।

এখানে একটি বড় বাড়ি দেখা যাচ্ছে ।